অনেক কিছু এখানে সাজিয়ে গুছিয়ে রাখা আছে পুজোর জন্য পাশে আবার পুকুর টাইপ -এর আছে সবাই পুজো দিচ্ছে।

এটা একটা সেলুন এর ছবি যেখানে একজন লোক গায়ে চাপা দিয়ে বসে আছে আর একজন ভদ্রলোক তার চুল কেটে দিচ্ছে।